এখানে একটি রুম দেখতে পাচ্ছি।

মাছটির সো গায়ে খোলসা রয়েছে মাছটির মুখের দিকে কাঁটা রয়েছে।

একটি চেয়ার দেখতে পাচ্ছি।

জানলাও দেখতে পাচ্ছি গ্রীলও দেখা যাচ্ছে।

টোটোও দেখতে পাচ্ছি বাইকও দেখা যাচ্ছে।